রাস্তার পাশে অনেকগুলো বাইক দাঁড় করানো আছে।

রাস্তার পাশে অনেকগুলো বড় বড় গাছপালা দেখা যাচ্ছে।

মন্দিরের পিছনে একটি বাড়ি দেখতে পাচ্ছি।

বাড়িটি সবুস রঙে রঙ করা।

বাইক -এর পাশে একজন লোক দাঁড়িয়ে রয়েছে।

টি স্টল -টির ভিতরে অনেকগুলো টেবিল রাখা আছে।

চেয়ার -এর মধ্যে কয়েকজন মানুষ বসে আছে।

ছবিটিতে আমরা একটি রুম দেখতে পারছি।

এখানে আমরা একটি দোকান দেখতে পাচ্ছি।

টেবিল -এর পিছনে একজন মানুষ দাঁড়িয়ে আছে।

টেবিল -এর পিছনে একটি চেয়ার দেখা যাচ্ছে।

টেবিল -এর উপরে একটি কম্পিউটার দেখা যাচ্ছে।

পিছনদিকে অনেকগুলি পোস্টার লাগানো রয়েছে।

মাঠের সামনে একটি ছোট্ট পার্ক রয়েছে।

দোলনার মাদ্দে একটি ছেলে খেলছে।

ছেলেটি জিন্স -এর প্যান্ট ও শার্ট পরে রয়েছে।

ছবিটিতে আমরা একটি হসপিটাল দেখতে পারছি।

ভিতরে একটি মেডিসিন দোকান রয়েছে।

জিম ঘরের ভেতরে অনেকজন ছেলে মেয়ে বসে রয়েছে।

চারিদিকে অনেকগুলি জিমের সরংগ্রামপাতি দেখা যাচ্ছে।

দোকানের দেওয়ালে একটি কাঠের গ্যালারি রয়েছে।

টুলের পাশে একজন লোক দাঁড়িয়ে আছে।

ছবিটিতে আমরা একটি রেস্টুরেন্ট দেখতে পারছি।

ভিতরে অনেকগুলি টেবিল রাখা আছে।

চারিদিকে অনেক বড় বড় গাছপালা দেখা যাচ্ছে।

সামোনে একজন মানুষ হেঁটে যাচ্ছে।

উপরে আকাশটি ঘন মেঘলা হয়ে রয়েছে।

পাহাড়ের সামনে অনেক ছোটো ছোটো গাছ দেখতে পাচ্ছি।

মেয়েগুলি মাথায় ঘোমট দিয়া আছে।

পুরুষ লোকগুলি হলুদ রঙের জামা পরে রয়েছে।

সামোনে একটি খোলা রাস্তা দেখা যাচ্ছে।

ছবিটিতে আমরা একটি বাসস্ট্যান্ড দেখতে পাচ্ছি।

চারিদিকে অনেক বড় বড় গাছপালা রয়েছে।

সামোনে একটি খোলা জায়গা দেখা যাচ্ছে।

জঙ্গলের সামনে অনেকগুলো বড় বড় পাথর রয়েছে।

পাথরগুলি সূর্যের আলোয় আলোকিত হয়ে রয়েছে।

উপরে আকাশটি ঘল মেঘলা হয়ে রয়েছে।

পিছন দিকে অনেক ছোট ছোট বাড়ি দেখতে পারছি।

রাস্তার দুই দিকে অনেকগুলো পুকুর দেখা যাচ্ছে।

ইস্কুল -এর সামনে একটি খোলা মাঠ রয়েছে।

স্কুলটিতে অনেকগুলি জানালা ও দরজা দেখতে পারছি।